উম কোনো ও ও প্যান্ডেল জাতীয় কিছু বানাচ্ছে এ এ বানাবে ।

এইটা সুন্দর করে একটা বাড়ি সাজানো জানিনা কোনো অনুষ্ঠান আঃ বাড়ি হবে হয়তো বা আঃযেখানে চারজন ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছে এক সাইড এ এবং --

কম্পিউটার রাখা থাকে এবং বক্স সিস্টেম - এ ডেস্কটপ সিস্টেম- এ থাকে একজন ওপর টা দেখতে পারে না। তেমন মনে হচ্ছে যেখানে ফ্যান আছে আ বা অন্য কিছু ও হতে পারে পড়ার জায়গা বা খাবার জায়গা।

আ যেখানে এক দি তিন চার পাঁচ ছয় টা বাস সারি সারি পদ্দ ভাবে আছে যার উপরে একটা লাইট আছে ল্যাম্প পোস্ট এর মতন গাছ আছে ফাঁকা রাস্তা।

একটি পার্লা-র যেটা কিনা ছেলেদের পার্লার এবং একটা ছেলে শুয়ে আছে মধ্যবয়স্ক যাকে ফেসিয়াল করানো হচ্ছে সম্ভবত যার হাতে মুখে ক্রিম মাখা এবং পেছন থেকে দাঁড়িয়ে একটা লোক--

একটা মেলা হচ্ছে যেটা দু হাজার উনিশ সালের ।